কিন্তু বনটি পাখি খুঁজে খুঁজে এবারে গিয়ে একটা আমাদের বাড়ি থেকে এক ঘন্টা যেতে হয় গিয়ে একটা বনটি পাখির দোকান থেকে খুঁজে খুঁজে চার-পাঁচটা বনটি পাখি কিনলাম।

আমার ছেলের বাড়িতে খুব বায়না করছিল পাখির জন্য। তখন আমার বাড়ি থেকে একটু দূরে একটা পাখির দোকান ছিল। সেই দোকানে গিয়ে ঘুরতে ঘুরতে ঘুরে ঘুরে আমার ছেলের মনের মত একটা --

বেঞ্চ গুলো সুন্দর ভাবেই সাজানো থাকে সবসময় ।